বাগানের মদ্যে অনেক বড় বড় গাছ আছে।

দরজার পাশে অনেকগুলু সাদা এবং হলুদ রংগের বেলুন লাগান রয়ে--

ছাতার মতো আছে যেখানে লাল সবুজ নীল কালারের আচে--

ওয়ালটি সাদা রঙ্গের উপরের সিলিংটি কালো রঙ্গের ।

দুজন লোকের ড্রেস সবুজ রঙ্গের।

বেল্ট এবং টুপি কালো রঙের--

দেওয়ালে তিনটি বোর্ডে কিছু লেখা রয়েছে।

একটি গাড়ি লাল কালারের রাস্তায় একটি মানুষ আছে।

এর চারিপাশে সবুজ রঙ এর গাছ।

এই ছবিতে একটি বেকারী -এর দুকান দেখা যাচ্ছে।

দেওয়ালের রং হালকা নীল এবং নীচের দিকে লাল আছে।

অনেকগুলো ছোট ছোট পাথর আছে।

ছবিতে দুটি সাদা থাক রয়েছে।

ফ্লোরটি সাদা রঙের টাইলস লাগানো।